এখানে একটি বাড়ির রুম দেখা যাচ্ছে।

কিছু মানুষকে লক্ষ করা যাচ্ছে।

চেয়ারগুলোর রং হচ্ছে সাদা রংয়ের।

এখানে একটি বড়ো রুম দেখতে পারতেছি।

এখানে একটি বড় রাস্তা আছে।

বাড়িটার সামনে কিছু বাইক রাখা আছে।

অনেকগুলো গাস লক্ষ করা যাচ্ছে।

একটি বড় বাড়ি দেখতে পারতেসি।

ছোট ছোট সবুজ রঙের ঘাস আসে।

এখানে একটি বড়ো খ্রিষ্টান ঘর দেখতে পারতেছি।

এখানে একটি বড় মসজিদ রুম দেখতে পারতেছি।

উফুরে একটি ফ্যান দেখতে পাওয়া যাচ্ছে।

সাইটে -এ একটা বড় রাস্তা দেখতে পারতেসি।

কিছু মানুষকে লক্ষ করা যাচ্ছে।

ছাদে কিছু মানুষকে কাজ করা অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি বড় অফিস রুম দেখতে পারতেছি।

এটি অনেকগুলো চেয়ার বসার জন্য রয়েছে।

এখানে একটি কাপড়ের দোকান দেখতে পারতাছি।

এখানে একটি বড়ো রাস্তা আছে।

এখানে একটি বড়ো বাড়ি দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলো টমেটো দেখতে পাচ্ছি।

এখানে একটি দোকান দেখতে পারতেছি।

এখানে একটি বড়ো রাস্তা আছে।

একটি বড় বাড়ি দেখতে পারতেসি।

এখানে একটি বড় রুম দেখতে পারতেছি।

নীচে অনেকগুলো রেলের রাস্তা রয়েছে।

নদীর সাইটে অনেকগুলো গাছ আছে।

এখানে একটি দোকান দেখতে পাওয়া যাচ্ছে।

সাইটে একজন মানুষকে দেখতে পারতেছি।

একটি নীল রঙ্গের বোতলও লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি লুম লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি রাস্তা দেখতে পারতেছি।

এখানে একটি বড় বাড়ি দেখতে পাচ্ছি।

কিছু জেরক্স মেশিন রয়েছে বড়ো।